ফটো -টির বাঁ পাশে অনেক কয়টি বড় বড় বিল্ডিং দিখা যাচ্ছে।

সামনের টেবিল -এ একটি কালো কালার -এর ব্যাগ রাখা আছে।

এখানে একটি লাল কালার -এর গাড়ি লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি ছোটো ওষুধের দোকান দেখা যাচ্ছে।

রোড -এর বাঁ সাইড -এর ওয়াল -এ একটি এম_সি_ভি বক্স লাগানো আছে।

রোডের বাঁ সাইডে একটি কালো কালারের সাইকেল পার্ক করানো আছে।

এখানে বসার জন্য একটি চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস লক্ষ করা যাচ্ছে।

ফটো -টির বা সাইড -এ একটি অনেক বড়ো লম্বা রাস্তা রয়েছে।

ফটো -টিতে একটি অনেক বড়ো দোতলা বাড়ি দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো সামান খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

উপরের সিলিং -টাতে একটি ফ্যান লক্ষ করা যাচ্ছে।

সামনের ওয়াল -টিতে একটি কালো কালার -এর টি_ভি ঝুলানো রয়েছে।

সামনে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ দেখা যাচ্ছে।

এখানে একটি ছোট কাপড়ের দোকান দেখা যাচ্ছে।

সামনে বসার জন্য তিনটি লাল কালার -এর চেয়ার রাখা আছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বক্স -এর মতো বানানো রয়েছে-এ সেখানে অনেকগুলো সাবান রাখা আছে।

এখানে একটি অনেক বড়ো বাজার দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

উপরের সিলিং -গুলিতে অনেকগুলো সাদা কালার -এর লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।

এখানে একটি ভারতের পতাকা রয়েছে।

সামনের বক্সগুলিতে অনেকগুলো জামা কাপড় খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে।

সামনে কয়েকটি অনেক বড়ো বড়ো সোলার লাইট রয়েছে।

ফটোটির বা সাইডে একটি কালো কালারের তার আছে।

সামনে একটি মানুষ কালো কালার -এর বাইক ধরে আসতেসে।

এখানে অনেক কয়জন মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ করা যাচ্ছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি কালো কালারের কার দেখা যাচ্ছে।

সামনে একটি মানুষকে কাজ করতে লক্ষ্য করা যাচ্ছে।

লোকটির হাতে একটি পেপার রয়েচে।

এখানে বসার জন্য দুইটি চেয়ার রাখা আছে।

একটি অনেক বড় রুম দেখা যাচ্ছে।

সামনে অনেকগুলো কাপড় খুব সুন্দর করে ঝুলিয়ে রাখা আছে।

উপরে সিলিং -টাতে একটি সাদা কালার -এর লাইট দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিলের মধ্যে অনেকগুলো খাবারের জিনিস রাখা আছে।

সামনে দুজন মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে।

সামনে দুজন মহিলা বসে রয়েছে ও একটি পুরুষ দাঁড়িয়ে আছে।

আলুগুলি একটি ঝুড়ির মধ্য রাখা আছে।

ঝুরিটি কালো কালারের দেখা যাচ্ছে।

এই ফোটোটা দিনের বেলা তোলা হয়েছে।

এখানে একটি অনেক বড়ো মাসের দোকান দেখা যাচ্ছে।

সামনে তিনটি মহিলা দাঁড়িয়ে রয়েছে একটি পুরুষ কালো কালারের শার্ট পরে বসে আছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাস রয়েছে।